শপটির ভিতরে চাল ডাল তেল কেক ডিম ও যাবতীয় অন্যান্য জিনিসও রয়েছে।

রাস্তার সামনে বেশ কিছু গাড়ি দাঁড় করানো আছে।

সার্কেট হাউসটি লাল রং করা রয়েছে।

সামনে আমি একটি স্মৃতি সৌধ দেখতে পাচ্ছি পাশে একটি টোটো দাঁড় করানোও রয়েছে।

পিছনে গ্রিলটির টির ভিতরে একটি ফ্যান দেখা যাচ্ছে।